হেলিকপ্টার - এর ডিসাইন -এর একটা খ --

এটা একটা খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি।

আর এদিকে অনেক গাছপালা টাওয়ার দেখতে পাচ্ছি। খুবই একটা একটা শান্তি একটা মনোরম দৃশ্য যাকে বলে সেরকম আমি দেখতে পাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর।

এটা একটা স্কুল -এর উম- জন গণ মন দিয়ে শুরু হয় বা এটা হয়তো কোনো প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের কিছু একটা প্রোগ্রাম -এর ছবি মনে হয়েছে।

উম- আর কি আছে? এটাকে কি বলা হয়? আপেল আছে-এ- কুল আছে শসা আছে-এ--

তারপর তো নর্মালি জুস্ টুস পাওয়াই যায়।

এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কিন্তু গেট -টা বন্ধ। সব ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি-ই--

অনেক বড়ো বড়ো ফুল আর অনেক সস্তায় এসব ফুলের মার্কেট -এ ফুল পাওয়া যেতে পারে।